সেখানকার জায়গাটাও খুব সুন্দর ছিল এবং দেখতেও খুব ভালো লাগছিল এবং জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন।

ফুলের বাগানে বাগানটা খুব সুন্দর ছিল এবং আশেপাশে পরিষ্কার-পরিচ্ছন্নতা ছিল।

এবং সব সময় গুছিয়ে রাখি এবং পরিষ্কার পরিচ্ছন্নতা রাখি বেড রুম এ এক পর্দা আছে খুব সুন্দর।

আমি প্রতি বছররেই মামার বাড়িতে যাই।

অনেক পশু পাখি গাছপালা সবুজ ঘাস খুব সুন্দর লাগছিল। দেখতেও খুব ভালো লাগছিল।